এটা একটা বাস যেটা দেখা যায়।

এটা হলো বাথরুমের জন্য রাখা।

আরো অনেকগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন করানু।

দেখা যাচ্ছে একটা ট্রে ট্রের ওপর অনেকগুলি--

দেখা যাচ্ছে যা দেখে মন মুগ্ধ হয়ে যায়।

একটা হেলমেট দেখা যাচ্ছে তার মানে একটা লুক যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে।

অনেকগুলো ওটো দাঁড়িয়ে আছে বাস দাঁড়িয়ে আছে এর সাইডে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য।

এটি হলো একটি কাপড়ের দুকান এখানে--

রেলস্টেশন এখানে মানুষরা আসে আসে।

ক্লাস নাইনের ক্লাস টেনের ইলেভেন টুয়েলভের সাইন্স যারা নিয়ে পড়াশোনা করে।

ছেলে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে।

সামের খুব সুন্দর একটা মন্দির।

মানুষরা এখান থেকে এসে--